ছবিটি একটি রেলওয়ে স্টেশন দেখা যাচ্ছে স্টেশনের নাম মাটিজারি স্টেশন ।

ছবিতে একটি আসবাবপত্রের শোরুম দেখা যাচ্ছে।

চারপাশে বড় বড় পাথর ছড়িয়ে আছে।

ভবনটির সামনে কিছু গাছের ছায়া রয়েছে।

পাত্রটি সম্ভবত বাজার বা দোকানে রাখা হয়েছে।

ছবিতে একজন ব্যক্তির চুলে লাল রঙ্গের ক্লিপ লাগানো আছে।

এই ফাইলগুলো নীল হলুদ সবুজ এবং লাল রঙের স্ট্র্যাপ দিয়ে বাঁধা।